এটা দেখে মনে হচ্ছে এটি কোনো একটি ঘর।

এই ঘরটি সবুজ কালার ও সাদা কালার রঙ করানো রয়েছে।

ঘরের মাসখানে একটি টেবিল রয়েছে টেবিলে অনেক কয়েকটি চেয়ার রয়েছে টেবিলের উপর একটি বে-বোতলও রয়েছে।

এখানে পর্দাগুলি নীল কালার রঙ।

এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে।

অনেক মূর্তি দেখা যাচ্ছে এখানে।

বেড রুমটি একটি বিছানা দুটি বালিশ ও চাদর রাখা রয়েছে।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি রেলের স্টেশন ।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি মোবাইল দোকান।

এখানে একটি ঘর রয়েছে এই ঘরের মধ্যে বেলুন দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো আছে।

এখানে অনেকগুলি গাছ দেখা যাচ্ছে গাছের পাতাগুলি সবুজ রং।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি হোটেল ।

দেওয়ালের মধ্যে পর্দা টাঙানো রয়েছে। মেঝেটি টাইলস বসানো রয়েছে।

এটা দেখে মনে হচ্ছে এটা একটি কসমেটিক দোকান।

এই ছবিটিতে একটি হোটেলের ছবি দেখা যাচ্ছে।

যেগুলিতে মানুষ বসে খাবার খাচ্ছে।

এখানে অনেক লাইটও লাগানো আছে।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি মন্দির।

এই মন্দিরের মধ্যে একটি ঠাকুরকে দেখা যাচ্ছে।

ছাইডে পাথরের ছোট মূর্তিও দেখা যাচ্ছে।

এই চা পাতা বাগানটি দেখতে খুবোই সুন্দর।

এখানে যেটি শু রাখা রয়েছে ওপরে একটি চার্ট রয়েছে যেখানে প্রো স্পিরিং স্টাইল শু লেখা রয়েছে।

এই জিম সেমটারের মধ্যে একটি ছেলেকে দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে রয়েছে।

নীচের মধ্যে আলু ইত্যাদিও রয়েছে।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি ফরেস্ট ।

চারদিকে গাছপালা দিয়ে পরিপূর্ণ।

এটি একটি বালটিও রাখা রয়েছে একটি ব্রেঞ্চ রয়েছে মানুষের বসার জন্য।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি কৃষি জমি।

এই স্কুলের মধ্যে বাচ্চারা সাদা পোশাক পরে সবাই বসে রয়েছে।

এই দোকানের মধ্যে সাদা ও হলুদ কালার কিছু ফুল ঝোলানো হয়েছে।

এখানে একটি বোতল -ও দেখা যাচ্ছে।

এটা দেখে মনে হচ্ছে এটি একটি কোনো কারখানা।

এই রেল স্টেশনে একটি চার্ট রয়েছে যেটি শালবাড়ি রেলওয়ে স্টেশন ।